পাশে বাঁশের বেড়া দেখা যাচ্ছে।

বসার ছিট দেখতে পাচ্ছি।

একটি ওয়াল ঘড়ি দেখা যাচ্ছে।

মানুষ দেখতে পাচ্ছি।

ফা দেখতে পাচ্ছি বেঞ্চ দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মাঠ হবে।

একটি হাত দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এখানে নাচের ট্রেনিং করতেসে।